ছবিটিতে জায়গাটা খুব সুন্দর লাগছে।

উপরে অনেকগুলো কারেন্টের তার দেখা যাচ্ছে।

এখানে একটা প্লাস্টিকের টুল দেখা যাচ্ছে।

ছবিটিতে দেখতে পারছি অনেক মানুষ দাঁড়িয়ে আছে।

ছবিটিতে দেখা যাচ্ছে অনেকগুলো বাইক আর স্কুটি রাখা আছে।

পিছনে একটা ভ্যান দেখা যাচ্ছে।

ছবিটিতে পাকা রাস্তা দেখতে পারছি।

পাশে নীল রঙের ডাস্টবিন রাখা আছে।

ছবিটিতে এখানে অনেক ফল দেখা যাচ্ছে।

পিছনে অনেকগুলো মানুষ খেলা দেখতে আসছে।

ছবিটিতে কয়েকটি পাকা ঘর দেখা যাচ্ছে।

ছবিটিতে দেখা যাচ্ছে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে।

এখানে তিনটি মহিলা একটা পুরুষ রয়েছে।

পাশে একটা মূর্তি রয়েছে এখানে টফ -এ কিছু গাছ রাখা আছে।

দেখে মনে হচ্ছে এটি একটা কাপড়ের দোকান।

পাশে কিছু মানুষ দাঁড়িয়ে কফি খাচ্ছে।

ছবিটিতে একটি বড়ো ছবিটিতে একটি বড়ো মাঠ দেখতে পাচ্ছি।

এখানে একটি বড় ছাতি দেখতে পারছি।

ইট দিয়ে রাস্তা তৈরি করা আছে।